এবং তিনি একটি লাল শার্ট পরে দাঁড়িয়ে রয়ে --

এটি একটি চায়ের দোকান দেখা যাচ্ছে দোকানদার একটি কাপে চা গড়িয়েছে এবং সামনেই সেই চায়ের মেশিন বসানো রয়েছে।

এটি একটি লেডিস বিউটি পার্লার যেখানে দুজন মানুষ কাজ করছে এবং একটি মেয়ে তার চুল কাটার জন্য এসে গেছ এবং একটি চেয়ার এখনো ফাঁকা পড়ে রয়েছে।

এটি একটি গাড়ি গ্যারেজ দেখা যাচ্ছে দুজন লোক এখানে এই গাড়ি টাকে পরিষ্কার করছে যে গাড়ির নাম হিরো হোন্ডা দেখা যাচ্ছে--